এই ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটি-ই তোলা হয়েছে কোন পার্ক হতে পারে বা উম এটা হচ্ছে একটা সার্ক হাউস এখানে--